এটা একটা নদী। নদীর ওপাসে অনেক গুলো বাড়ি আছে।

হুমম এটা একটা ফোয়ারা আছে ফোয়ারা থেকে জল পড়ছে ফোয়ারার আসে উম পাশে ঘেরা আছে।

উমম জঙ্গল আছে। উম ব্রীজ আছে নদীর উপরে।

অনেক মঞ্চের ভিতরে অনেক মানুষ বসে আছে। মঞ্চটা লাইট দিয়ে সাজানো আছে। দুটো পাখা আছে।

মানুষ হেঁটে যাচ্ছে-এ দুজন ব্যাগ নিয়ে যাচ্ছে ।

পাঁচটা টেবিল আছে। টেবিল -এর মধ্যে চারটা করে চেয়ার আছে। দেয়ালগুলো তে ছবি আছে। উমম লাগানো আছে। লাইট এ.সি চলছে রুম -টার মধ্যে।

বর আ বৌকে সবাই পান পাত দিয়ে ই করছে চুমাচ্ছে।

উমম এখানে অনেক ছাত্র আছে ছাত্র উমম ম্যাডাম -ম-ম অনেক সবাইকে গিফট দান করছে। উমম ম্যাডাম দের কে গিফট দিচ্ছে ।